এই গেইটে গভ ভি_এম_এইচ_এস ইস্কুল হাইলাকান্দি লেখা আছে।

এই সবির মইদ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি হলুদ রঙ্গের গর রয়েসে।

এই নদীর পাশে সুটো বড়ো গাস দেখতে পাওয়া যাচ্চে।

এই ঘরের ভিতরে দুই তিনজন মানুষ দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি টিল্কি রয়েসে।

এই দুকানে একটি সাইন বোর্ড লাগানো আসে।

ও একটি কলকেট ব্রাশ দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি সাদা রঙ্গের ঘর রয়েসে।

সেই দুকানটি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা আসে।

এই সবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে ছোট বাইচ্চাদের একটি খেলনার দুকান রয়েসে।

এই দরজা বন্ধ হরে রেখে দেওয়া আসে ।

একটি বাইকও দেখতে পাওয়া যাচ্ছে।

এই দোকানের মধ্যে গাড়ির ব্যাটারি দেখতে পাওয়া যাচ্ছে।

এই মানুষগুলো দাঁড়িয়ে কি যেন করিতেসে।

সেই ঘরের ভিতরে চৌকির মতন কী যেন একটি বস্তু দেখতে পাওয়া যাচ্ছে।

এই সোবির মইদ্যে দেখতে পাওয়া যাচ্চে যে অনেকজন উঁ মানুষ দেখতে পাওয়া যাচ্চে।

এই ছবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি বড় গর রয়েসে।

এই গরের মইদ্যে অনেকগুলো বাল্ভও দেখতে পাওয়া যাচ্ছে।

আরও বাল্ব ও দেখতে পাওয়া যাচ্ছে আরও অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে।

এই ঘরের সামনে অনেকগুলো কচি কচি গাছ দেখতে পাওয়া যাচ্ছে।

এই মাঠে তিনজন মানুষ ক্রিকেট খেলা খেলিতেসে।

নীল রঙ্গের কি যেন একটি জিনিস দেখতে পাওয়া যাচ্চে।

এই গরের বিতলে অনেকগুলো বেলুন লাগানো আছে।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

দুটি ফ্যান দেখতে পাওয়া যাচ্ছে।

এই রেল ইসস্টেশনে কয়েকটি রেল দেখতে পাওয়া যাচ্ছে।